সামনে একটি বড় দোকান দেখা যাচ্ছে এবং দোকানে ভিতরে একজন লোক যাচ্ছে | দেখতে খুব বড় বলে মনে হচ্ছে এবং দেখতে খুব ভালো লাগছে লোকজন --

খুব ভাল লাগছে দেখতে এবং লোকজন দেখা যাচ্ছে না।

ছাগলগুলো অনেক-ক সুন্দর ঘাস খায় একজন মহিলা তাদের কে দেখে ওই পাশে একটি পতাকা-আ উড়িয়ে রেখেছে অনেক সুন্দর দেখাচ্ছে।